Hello hello আমি হুসেন বলছি তো আজকে আমি তোমাদের একটা গল্প শুনে পরে শুনাবো তো গল্পটির নাম হচ্ছে বিরা and এই গল্পটির এই গল্পটির লেখক হচ্ছে শম্ভু মিত্র এই চরিত্র তার তাদের বাস্তব জীবনের পড়ি পরিচয় নিয়ে উপস্থিত হন শম্ভু মিত্র শম্ভু অমর গাঙ্গুলি অমর and ইনি বহুরূপী নাট্যকার এই দলের একটা সংস্কৃতি তো অর্থ্যাৎ এইটা একটা নাটক তো এই যে নাটক তা আছে এই নাটক তা খুবই সুন্দর একটা নাটক তো তোমরা চাইলে এটা তোমরা দেখতে পারো অনায়াসে তো এইখানে আর একটা আমি দেখতে পাচ্ছি আর একটা নাটক আছে তার নাম হচ্ছে নানা রঙে দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং এই যে নাটক তা আছে এটা আমি আগেও পড়েছি পাঁচ ছ বার এই নাটক তা খুবই ভালো না নাটক and এখন আমি যেটা পড়ে শুনাচ্ছি সেটা হচ্ছে একটা কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কে বানিয়ে ছিল সাত দরজা তলা থিবস বইয়ে লিখে রাজার নাম এখানে এ লেখক বলতে চাইছে যে কে এত সাত তলা দরজা বানিয়েছিল থিবসে এবং বইয়ে লেখা হবে রাজার নাম লেখক এটা বলছেন কবিতাতে প্রথম লাইনে এবং রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কবি জানতে চাইছেন যে রাজারা কি ঘাড়ে নিজের ঘাড়ে করে কি পাথর বয়ে আনত আর Bablin এতবার গুড়ো হল

সোনার ঝকঝকে লিমা যারা বানিয়ে ছিল তার থাকতো কোন জায়গায় চীনের প্রাচীর যখন স্থির হল সেই সন্ধায় কোথায় গেল রাজ মিস্ত্রীরা জয় তো আছে ফাদ মোয়ে মোয় Room বনল কে কাদের জয় করল সিরা সিরাজ এত যে শুনি বাইজেন্টইউম সেখানে কি সবাই প্রসাদেই থাকতো এমন কি উপকতাই আটলান্টিক যখন সমুদ্র পাখির খেয়ালে ডুবতে ডুবতে সেই রাতে চিত্কার করে উঠেছিল ভারত জয় করে ছিল তরুণ আলেকজান্ডার এবং একলাই নাকি গোলদের নিপাক পড়েছিল সেই রাত কিরণের একটা আধুনিকোত্ত ছিল বিরাট আর্মদা যখন ডুবল স্টিমের ফ্লিপ খুব কেঁদেছিলো আর কেও কাদেনী সাধু সাত বছরের যুদ্ধে জিতেছিল দিতিয়েস তিবাড়ি কে জিতেছিল একলা সে পাতায় পাতায় জয় জয়তসসব এর ভোজ বানাত কারা দশ দশশ দশ দশ বছর ধরে এক একজন মহা মানব খরচ মেটাতো কে কত সব খবর কত সব প্রশ্ন তো এখানে আমরা দেখতে পায় যে আমাদের যে কবি আছেন তিনি একটা খুব সুন্দর একটি কথা আমাদের সামনে তুলে ধরতে চাইছেন তিনি বলতে চাইছেন যে এই যে দামী দামী প্রসাদ গুলো তার বানাত বাইজেন্টইউম তাদের কি শ্রমিক দিয়ে বানাত আসলে তো তারা ঐ শ্রমিক গুলো কোথায় রাখতো কবির এই প্রশ্ন টা মনে আমার খুব লাগলো এবং তিনি আর এটা প্রশ্ন করেছেন এই কবিতার মধ্যে যে আলেকজান্ডার যিনি ছিলেন

এবং আর একটি আহ কথা আছে যেটি প্রায় সবাই জানে সেটি হচ্ছে বিরাট আর্মদা যখন ডুবল তখন স্পেনের যে ফিলিপ ছিল সে নাকি খুব কেঁদেছিলো তাইতো কিন্তু এই আহ স্পেনের যারা আছে শ্রমিক আছে যারা স্পেনের জন্য যারা প্রাণ দিয়েছে জন্য কি তাদের পরিবার একবার কাদেনী কবি এইটাই বলতে চেয়েছেন কবিতার মধ্যে তো কবির ঐ সসুন্দর সুন্দর দৃষ্টি গুলো তুলে ধরাটা আমাদের কাছে সত্তি আমরা ভাগ্যাবান কারণ এই যে সুন্দর সুন্দর কবিতা গুল আমরা পড়তে পারছি এটা আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এই অবস্তায় তো এই যে কবির অনেক গুলোই কবিতা আছে তোমরা চাইলে তোমরা দেখতে পারো আরামসে ঠিক আছে তো আমি আর কিছু আহ গল্প আছে সেগুলো আমি জানাতে চাইবো যে মেঘের গায়ে জেল খান মেঘের গায়ে জেল খানা বিশ্বাস হয়না দেখ ঐসব বক্সাই হওরা থেকে ট্রেন এ উঠলে তিন দিন তিন রাত্রি পর টিকতে টিকাতে যাব Passenger Train সামনে সাহেবগঞ্জে যেতে যেতে চোখে পড়বে সাওতাল পরগনার মেটেকাটা পাহাড় বুঝতেই পারবেনা কখন ছড়িয়ে গেছে বাংলাদেশ ট্রেন বদলীয়ে সরকারী ঘাট পানির Sinotar যেখান Maining ঘাট ধেও থেকে ভক্তি হবে এমন গঙ্গ Roudy Sinametor হটাৎ দেখবে একটা আশ্চর্য কান্ড ওপারে এটুর কাদের ওপর আলো পড়তেই একটা ধপধপে সাদা Line ছত্র বঙ্গ হয়ে গেল যতটুকু যতটুকু আলোর ঠিক ততটুকু জায়গায় জোরে দেবলি পোকার মোতো ঝকঝকে উড়ছে সাদা বকনা বলকা এবং এমনকি সারা রাস্তা পাখিদের গুল বোঝাতে বোঝাতে দিনকাল গিয়ে পড়ল মানিয়ের নিয়ে টপিতপ নিয়ে কুম আহ কুম আহ কুরমুড়িয়ে আবার ট্রেন এ ওটা কুনিয়ের ভেতরে কখন যেতে যেতে দেখবে আবার বাংলা দেশে পৌছে গেছে তুমি যেখানেই যাও বাংলাদেশ তোমাকে চীনে নেবে মেতে পাহাড়ের ওপর কতরে কতরে চলছে মানুষ মাথায় রঙ রঙের পাগড়ি গরুরগাড়ির তেরের ওপর লাল নীল কাগজের নিথল আকাশে খেলে উঠেছে চাকায় ছড়ানো ধুলো ছোট ছোট টিলে মোটা ছেলেদের হাত তালপাতার ফেকু মেলা থেকে তারা ফিরছে একটু এলবটা বোঝায় ঐ যে Station এর পাশেই একটা মাঠে চনচনে উদূরে যতদূর দৃষ্টি যায় যায় শুধু হাতি হাতি আর হাতি উচু হয়ে বসা আড়ালের মানুষ গুলো কে দেখা গেল না একটা কিছু তামাশা হচ্ছে সেখানে চারপাশে তবু পড়ছে গমগম করে সারা সোল্লাদ দিনে গিয়ে দিনে গিয়ে রাত রাত গিয়ে দিন হিমালয়ের

ভাল তে মাটির যেগুলো রইছে চিত্ত বিচট্ট বড় বড় পাথর আর নুড় Station গুলোর মজার মজার নাম তিব্বতের দেওয়া এককালের দাগের উদকর উপদ্দরব ছিল তাই এই দাগ দুওয়ার হাতির অট্টাচার ছিল তাই হাতি শিকারের ভাল জায়গা এক মাংসসি বাড়ি মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি চারিদিকে পাহাড় তুলির অরণ্যে গোড়ায় গভীর জঙ্গলে তার মাথার উপর ধেও এর মত চলে গেছে একটার পর একটা পাহাড় শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে বেরিয়ে গেলে রাস্তা টা সামনেই একটা লম্বা পিচ কচি চালানো গাছের গুড়ি নিচে দিয়ে গেছে খড়ষ্টটা তিস্তা and

নেহাত নগণ্য Station এ গাছপালার ভেতরে আকাশের কপালে পাস টায় কোনটাই মত ঝলমল করে উঠল ওটা একদল চেচিয়ে উঠল কাঞ্চন জঙ্গা সকালে সোনালী রোদ্দুরে এসে পড়েছে বরফের মড়া পাহাড়ের চূড়ায় সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চায়না যুগ যুগ ধরে দাড়িয়ে দেখতে হচ্ছে সেই দৃশ গ্রামে এসে রাজ ভাতা হউয়ার স্টেশন আর গায়ে ছোট্ট দোকান তাতে কাছের গ্লাস গিলা যায়না এমন এক বিশ্রী চা তার ই দাম দু আনা বইয়ের উলকলক কাজেই দাও মুড়ে নেবে এবং হটাৎ দোকানের মুখের দিকে তাকিয়ে দেখবে ফুটে আহ আলতার রঙ কমানো মুখ পেটের দাগ আর চোখে যেন কাজল চোখ মুখে রাগ দেখায় সুস্পষ্ট ছাপ জিজ্ঞাসা করতে হবেনা সে নিজেই বলবে কাল আমা কাল আমাদের একটা Theater ছিল নাকি কাল আমাকে আবার ধরে ছিল ফ্লিম এ পাট করার জন্য আ মরণ এই হাড় গিলে চেহেরই আবার Flim পাট কিন্তু দু মিনিটেই ভাব হয়ে যায় লোকটার সঙ্গে বাড়ি র জোসেন বাড়ি আর যেকোনো মুহূর্ত দেশ বাগ করার পর হাতুড়ে হাতুড়ে যেখানেই আসি থেকেছি

সামনে ধোয়ার মধ্যে দেখা যায়না কালো কালো কবরের পাহাড় মেলেটারী মেজাজ এ উসর্গ হল চলল ট্রাক এইভাবেই হুবি জুবি খেয়ে পাত্রে হ করে গাড়োর এ হা করে গরল জমিতে যেতে যেতে দু পাশে চা এর পাতি বেতের ঝুড়ি বেধে কাজ করছে কুলি কামিনরা নিজের হাজার রকমের গড়ন কেও সাওতাল কেও আবার কেও কোচ কেও কুলিয়া পুরুষদের হাটুর নিচে কেও মাথা গুজে থাকে শুকনো শুকনো মুখ সরু কাঠ কাঠির মত শরীর মাঝে মাঝে সেব দের রঙ চঙে বাংলো সামনে দেবারি করা ফুলের বাগান দেওরি টে দাড়ান ঝকজকে চকচকে নতুন বাড়ি কমার ছকে বড় বড় হয়ে যাবে ইংরেজরা এদের ছেড়ে এখন যায়নি ভাবতে ভাবতে জানতে পারবেনা কখন তুমি পার হয়ে গেছ এসেছ চা বাগান এর সাইড এ হটাৎ একটি ঝাকুনি খায় রাস্তার দিকে চোখ পড়বে পিচ নয় খান খন্ডে মাঠ ভরা রাস্তা অশঙ্ক ছোট ছোট কাঠির কাকর কোন দিকে পরোয়া নেই তার উপর উর্ধশসে ছুটছে ট্রাক ভয়ে প্রাণ শুকিয়ে যাবে তারপর বলা নেই হটাৎ তোমাকে ডেকে নেবে সেই অরণ্য দু পাশে গভীর সাল বন গা ছম ছম করা নির্জন ছায়াছন্ন রাস্তা এখানে চেচিয়ে মরে গেলেও কেও জানবেনা যতদূর দৃষ্টি যায় মানুষ বা বসতি জঙ্গল যেন ফুরতে চায়না দূরে পাহাড়ের যে মাথাটা দেখা যাচ্ছিল সেটা আর চোখে পড়ছেনা রাস্তার দিকে তাকালে রাস্তার দিকে তাকালে দেখা গেল মাটি নয় আর কেবল বড় বড় পাথর আর নুড়ি সামনে গোন্ডারের printer এর মত কালো একটা দেওয়াল রাস্তার ক্রমে উপরের দিকে উঠেছে আর Motor এর Engine এ কানে তোলা নাড়ানো একটা পঞ্চমী আবাজ করছে

গাড়ি টা আর যাবেনা একটা কাঠের পলিশ এ লেখা থম থম গাড়ি যেখান থেকে বসত আর দু মাইল ছাড়া নিয়ে যেতে হবে ততক্ষণে তোমাকে কঝয়েকে ধরেছে ময়লা আল খানা একটা গুড়িয়া ছেলে মেয়ে তোমরা বাড়ি বাড়ি বসত বিছানা গুলো তারা বয়ে নিয়ে যাবে এবং তাদের চেহেরা দিকে তাকালেই বুঝবে অসম্ভব গরীব তারা তিন চার বছরে রোযা পট্ট ছেলে মেয়ে দের কাঁদে একটা করে টীন তার মধ্যে কড়া মহাজনীদের সুদূরথ ভয় সারাদিনের মোট বেই ও পেয়ে হাতে পেটের খুদার্থ ভাল করে মিটেনা হালকা শরীরের মধ্যে শুধু পায়ের জিন গুলো যা একটু মোটা থাকে ওরা পাহাড়ে অনেক খানি উচুতে ছোট ছোট গায়ে খুব কষ্ট করে বাচতে হয় এবং লকেও লোকেও খুব কম একটু সুযোগ পেলেই মানুষের সব কাজ নিয়ে চলে যায় Police কিংবা অঞ্চলে যারা পরে থাকে তার কেও ছুতোর মিস্ত্রী কেও কাঠুরিয়া

পাহাড়ের একটা খাঁজের কাছে গিয়ে পূর্ব রাস্তায় আড়াআড়ি গেছে এবং সোজা রাস্তায় চার গোটা চার বাট চার বাটো উঠতে উঠতে ফাক হয়ে যায় খানিকটা উঠে রাস্তার একটা বাঁধ ঘুরতেই কানে আসবে শির শির শব্দ একটানা নিরস্টার পর হটাৎ চমকে যেতে হয় দেখা না গেলেই কাউকেই কখনো ঝর্ণা আসে এতক্ষণ একটা পাখির ডাক সোনা যায়নি ঝর্ণার জল যেখান দিয়ে গেছে তার উপর দিয়ে কাঠের একটা Pool Pool পার হলে খানিকটা এগিয়ে দু একটা কাঠের ঘর দেখা গেল ডাক ঘর জল কল আর বনবিভাগের বনবিভাগের Office এ একটা ছোট্ট খেলা মাঠের দিকে আগে উম সে মাথায় হারিয়ে গেল সে রাস্তায় একটা রাস্তা উঠে গেল সামনের জয়ন্তী পাহাড়ের অন্য রাস্তায় বা দিকে বেকে গেল ভুটান পাহাড়ের গা বেয়ে সোজা তিব্বতের দিকে মাঝ খানিকেআহ যাওয়াটাই ইয়ে Last হয় ডান দিকের হাতলে পরে সেটা জেল খানা চলে যায় জেতার সামনে চৌকির দিকে বঁধুক তাড়িত দেখায় হটাৎ দাড়িয়ে থাকতে থাকতে দেখবো কুয়াশার মতো কালো পথ যায় সামনের দিক ঢেকে গেল সামনের লোকটা আর দেখা পাচ্ছেনা মুহূর্তে আবার সব পরিষ্কার যেন আবার জাদুগরের খেলা ও কিছু নয় মেঘ অনুবরত আসছে আর যাচ্ছে সেই মেঘের গায়ে হেলনা দিয়ে দাড়িয়ে আছে বক্সের জেল খানা সমুদ্রের পিঠের ওপর

আর কাকরে মেশা ছোট্ট মাঠ মাঝখানে মাথা উচু করা সাদা সাদা অম্বকর পাথর যারা পূর্ব দিকে যায় যদি পাড়ায় রাস্তায় ছোট্ট একটা কাঠের পুল তার নীচে দিয়েই গেছে অক্ত শুকনো একটা শুকোনো ঝর্ণা জেল খানা টা পাহাড়ের তিন তোলা সমান একটা হাটুর ওপর

তার ভেতরে তার ভেতর দিয়ে মাঝমাঝি হেটে Gate হয়ে ঢুকতে হবে বাদিকে জেল এর Office সেপাই দারক ও চুনপুটি দের কোয়াটার তিন তিন তিন তিন টে ফটক পেরিয়ে তবে জেল এর অন্দর মহল হটাৎ দেখবে তোমার সামনে আকাশ ছাড়া কিছু নেই কাটা তারের গেঁদা হলেও তবু একটা আকার আকাশের একটা কোণে দেখবে তুমি পাহাড়ের একটি হাটুর উপর একটি গাছ এবং তার মোরা ডাল নিয়ে দাড়িয়ে পাহাড়ের তিন টে খাঁজ চরা ছড়ি ঘর প্রটতেকটি ঘর পুরোপুরি পাথরের দেওয়াল রঙ করা কথরের কাঠের ছাদ ছাদের কাছে বরাবর

ঘেরা ছোট্ট ছোট্ট উঠোন ভেতরে যত কাটা তার আছে সমস্ত এক করলে লম্বায় কয়েক Mile হবে আকা বাকা অনেকগুলি রাস্তা দিনের বেলা আলোর

তার উপরে দাড়িয়ে দাড়িয়েই দিন সেই রাত নেই পাহাড় আর দেয় বঁধুক ঘাড়ে সেপাই বক্সা বন্দী সিবি দেখে অনেক টা হিটলারের মতো দেখায় যেখানে না দেখলে দেশের একটা বড় দিক অদেখা হয়েযায় আর জেল বলতে মনে পরে আলীপুর কিংবা দমদমের কথা প্রথমে যারা সাযা ঘাটে তাদের জন্য আলীপুর New Center যারা বস্তু ভুগি জেল এর ভাওতাই যাদের বলে D Class তাদের জেল তাদের জেল Residensi প্রকাণ্ড একটি চাবির রিং গলায় ঝুলিয়ে একটা দড়ি বালা সেপাই কেবিল চরকির মাঝে চরকির মতো ঘুরছে

আছে খুব ভয় হয় আবার দুবার তিনবার করে গান ও গাইছে মানুষ গুলো যেন তার কাছে অঙ্কের একটা চিহ্ন ছাড়া কিছু নয় ভেতরে ঢুকেই দেখবে দেওয়ালের গায়ে ছাপা মোটর হরপে লেখা গুলো Poster এ জেটার সামনে গোছছিনিকীট লেখা দেখে তেমনি তাতে লেখা আছে চুরি করা মহা পাপ ছোট বড় অঙ্কের চোখ গুলো নিয়ে সাধু চরণ সেদিকে তাকায় আর হাসে ছেলের নাম রাখার সময় সাধুচরণের বাবা কি হবে ভাবতে পেরেছিল তার ছেলেটা বড় হয়ে অমনি এমনই নাম এ হাসবে গায়ে মাংসের একটা সাধুচরণের প্রায় পঞ্চাশ বছরের যেন মনের গায়ে তার বাড়ি ছেলে বেলায় মা বাবা মারা যায় আততীয় দের বাড়িতে জায়গা হয়নি পেটের জালাই ছিনতাই চুরি শুরু করে এবং সে যেহেতু খুবই ছোট বয়স থেকে তিনি চুরি করা আরম্ভ করেন তো ঐ বয়সে তিনি তার সম্ভবত গেন টা হয় সমস্ত গেন তো অর্জিত হয় না সবার মতো তিনি ধরা পরে যান এবং তারপর তিনি জেল থেকে বেরন তারপর থেকে কতবার জেল খাটে তার ঠিক নেই মাঝে একবার মনে হয়েছিল ঘর সংসার করা চরাই পয়সায় কিছু জায়গা জমি কিনেছিল এবং তার ফলে বিয়েও করেছিল একটা ছোট্ট ছেলেও আছে তার কিন্তু ইচ্ছে থাকলেই তো আর ভাল থাকা যায়না তো চৌকিদারের খবর দাড়ি সেখান থেকে যা হোক থানায় সাধুচরণের ডাক পরে মোটা রুলের এর রেহাই নেই এবং মিট মিট জালাতন এলেটে চুরি করে জেলের ভাত খাওয়াতই ভাল করে মনে করেছিল সে এবং তাছাড়া সূদন পরে আছে ততটা জমি ছেলের নাম তার বিশে গায়েন লোকে গায়ের লোকে ঠাট্টা করে বলে সাধুর ছেলে হবে নির্ঘাত বিশেষ ডাকাত Yeard Yeard এ ভাগ করে জেলখানা সেপাহি কইদিরা Yeard এ বলে ফাকা ফাকার নিচে কিলবিল করছিল পঙ্গপাল জেলের ভাষায় বলে ছোকরা ফায় কেও ছিছকে চোর কেও পকেট মার এসব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষৎ গা শিউরে উঠবে দেখলে আধারে কথা বলা School ভর্তি হওয়ার বয়স মানুষ করতে পারলে যাদের কে Enginier কে Master কেও লেখক তার বড় হয়ে হচ্ছে পকেট মার এবং নিরীহ মানুষ গুলোর গোলা কাটার জন্য অধিকাংশ অন্নার্থ শিশু শহরের টুকটাক মানুষ and এবং কারশালাই নয় এদের মধ্যে একজনের নাম মুস্তাফা ছোট্ট ফুটফুটে ছেলে বছর দশকের বয়সে দুনিয়ের কাউকেই যেন Care করে না এমন ভঙ্গি নিয়ে চলা ফেরা করে এবং বাবা তার রাজমিস্তিরি কাজ করত হটাৎ একদিন তিন তোলা উচু বাসের ঘোড়া থেকে পিছলে পরে মুস্তাফার বাবা মারা যায় এবং মাইনের এবং

টাকার লোভ দেখিয়ে যে দলের খাতায় মুস্তফার নাম লেখিয়ে নিল এরই মধ্যে মুস্তফার পকেট মার মেরে জেলে চলে গেছে School তো যেতে ইচ্ছে করেনা জিজ্ঞেসা করলেই বলে ইচ্ছা ক ইচ্ছে করলেই কি যাওয়া যায় মানে এটাতে দেখা যাচ্ছে যে এই যে মুস্তফা আছে এই ছেলেটি মানে পড়াশুনা করতে চাই কিন্তু এনার বাবা ছিলেন একটা রাজমিস্ত্রী তো উনি কোন ক্রমে পা পিছলে তিনি পরে যান এবং পড়ে তার মৃতু হয় এবং মৃতু হওয়ার পরে এই যে মুস্তাফা তার বাবা মারা যাবার পরে সে ঘরের সংসার চালানোর জন্য সে চুরি করতে আরম্ভ করে কিন্তু অবশেষে ধরা পরে এবং তার School যাওয়া টাও বন্ধ হয়ে যায় জেল খানা একটা আলাদা জগৎ চোর ডাকাত খুনী এই নিয়ে উচু প্রচিল তোলা এখানকার জীবন আলো হওয়ার সঙ্গে আড়ি আজব এখানকার ভাষা বাংলা না হিন্দি তেমনি ছিরি এখানকার সং জীবনে জানোয়ারের পালের মতো খাটানো হয় এখানে সূর্য দেব এখানে প্রবেশ করত পারেনা এবং